একটি কোন রিসোর্ট কিংবা কোন ঘোরার জায়গা যেখানে আহ উম খুব সুন্দর করে চারিদিকটা সাজানো বিভিন্ন গাছ লাগানো ফুল গাছ লাগানো আছে নারকেল গাছ আছে খুব সারিভাবে ।

বড় গঙ্গা এবং তার ওপর থেকে উম আহ ব্রিজ আহ চলে গিয়েছে ব্রিজের একটু দূর থেকে ফর ফর ফটোটা তোলা।

একটি মসজিদ মুসলিম ধর্মের মানুষরা এখানে গিয়ে আরবি পড়ে কেউ নামাজ পড়তে যায় ছেলেরা তো খুব বড় একটি মসজিদ অনেক পুরনো দেখে মনে হচ্ছে না খুব পুরনো মসজিদ ।

রাস্তার পাশে কিছু ফলের দোকান আছে এবং ফলের দোকানের সামনে আছে বাটার শো রুম যেখানে সমস্ত কোয়ালিটির জুতো খুব আহ উম নাম করা একটি দোকান সমস্ত কোয়ালিটির জুতো পাওয়া যায় এবং সেখানে সেল চলছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়।

এটি একটি বোট বোট বলতে একটি আহ চড়ার রাইডস যেখানে সবাই ঘুরতে গেলে এরকম আহ কোন একটা দিঘি--

ইন্ডিয়াতে সবথেকে বড় পূজো যেটা দুর্গাপূজো আহ তো খুব ফেমাস তো খুব সুন্দর একটি প্যান্ডেল এবং সবাই ফটো তুলছে।

এবং আহ কোন জিমের ট্রেনার নেই কোন মানুষজনকে দেখাই যাচ্ছে না এখানে উম খুব বড় বড় যন্ত্রপাতি আছে যেখানে জিম করে।

তো বাঁশ দিয়ে আহ বাঁধিয়ে তারপরে বিল্ডিং -টি তৈরি করা হবে খুব বড় একটি বিল্ডিং সবে নতুন নতুন তৈরি হচ্ছে।

এটা একটি আহ ঘাগরা নামক একটি জায়গা যেখানে পন এরা পঞ্চায়েত সমিতি।

তাতে বড় বড় কচুরিপানা বিভিন্ন নোংরা হয়ে আছে জায়গাটা ।

আহ অনেকগুলি লোক এখানে কাজ করছে ছাদ ঢালাই ফেলায় তো আহ এক ধার থেকে বয়ে নিয়ে আসছে।

এবং এই মাঠেতে আহ গোলকিপার করা আছে মানে এ অনেকের বাইরের ছেলেরা ফুটবল খেলতে যায়।

তো ফাংশানে একটি মেয়ে ড্যান্স করছে।